এটাকে ব্যবহার করার কি কিভাবে ব্যবহার করবো এটাকি আপনারা বলতে পারবে এখন আমাকে হ্যাঁ নিশ্চই বলতে পারবো আমাদের যে website রয়েছে সেখান থেকে আপনি এটিকে ব্যবহার করতে পারেন কিন্তু আপনি যদি আরো অতিক তথ্য চান যে

একটি হচ্ছে আপনার নিকটবর্তী শাখায় গিয়ে যোগাযোগ করতে পারেন সেখান থেকে আপনাকে সমস্ত তথ্য দাওয়া হবে অথবা আপনি নিজে থেকেই আপনার paytm card ব্যবহার করুন ম

আচ্ছা এর মদ্ধ্যে google pay বলে কিছু আছে

আপনাকে প্রথমে UPI আপনার নাম নথিভুক্ত করতে হবে তবেই আপনি এই পরিষেবাগূলি উপলব্দ করতে পারবেন তবে আপনাকে জানাতে চাইবো যে আপনি যদি এই পরিষেবার গুলি নিতে চান সেক্ষেত্রে এই সমস্ত পরিষেবা সম্পর্কে আপনাকে যথেস্ট জ্ঞান রাখতে হবে তবেই আপনি সুন্দর ভাবে এই পরিষেবা গুলিকে উপলব্দ করতে পারবেন কিন্তু বর্তমানে আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি যে মানুষের অজ্ঞতা সুযোগ নিয়ে কিছু অসাধু লোকজন তাদেরকে ঠগিয়ে তাদের কোস্টার্চিত টাকা পয়সাগুলি কে হস্ত গত করার চেষ্টা করছে

বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি যে কিছু অসাধু ব্যাক্তিরা bank এর নাম করে মানুষজনের কাছে phone করে তাদের কাছ থেকে সমস্ত তথ্য হাতিয়ে নিয়ে তাদেরকে প্রতারণার চেষ্টা করা হচ্ছে তো আমরা সবসময় আমাদের গ্রাহকদের জানাই যে bank কখোনই আপনার তথ্য জানানোর জন আপনাকে যোগযোগ করে না আপনার যদি কিছু জানার হয় আপনি অবশ্যই আপনার নিকটবর্তী branch এ গিয়ে অথবা আমাদের গ্রাহক পরিষেবার কেন্দ্রে যোগাযোগের মাদ্ধমে সেই তথ্যটি আপনি জানতে পারবেন কোনো অজানা অচেনা ব্যাক্তিকে কোনো তথ্য দিলে সেটি সুরক্ষার তা নির্ভর করছে আপনার সিদ্ধান্তের ওপর ধন্যবাদ sourab mahasai আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগছে আমি

কি আমার একটু জিজ্ঞাসা ছিল এইযে আমরা ব্যবহার করছি এই এর full form টা কি মানে নামটা কি যদি আপনি আমি জানতে পারি কি আপনাদের কাছ থেকে একটু

একটু বাংলাতে বলবেন please আন্তরিক ভাবে দুঃখিত এই তথ্যটি এই মুহূর্তে আমাদের কাছে উপলব্দ নেই আচ্ছা আমি লিখে নিতে চাইছি একবার আপনি দ্বিতীয় বার repeat করবেন please বলুন এই তথ্যটি আমাদের কাছে এই মুহূর্তে উপলব্দ নেই ঠিক আছে সৌরভ বাবু আপনার সাথে কথা বলে বেশ ভালো লাগলো তো আমার তো যে check বই বাতিল করে ফেলেছিলাম তো check বই আবেদন করে আমার মোটামোটি আপনার কাছ থেকে অনেক উপদেশ এবং information পেলাম শুনে খুব ভালো লাগলো আচ্ছা অবশ্যই আর এক আর একটি ভাবে আমাকে যদি সাহায্য করতে পারেন তো খুব ভালো হয় নিশ্চই বলুন যে এ

সেখানে আমি আমি আমি দেখছি বিভিন্ন counter এ একটি করে police থাকে এটা এখানে দেখি অনেক অনেকের account এ থাকে না তো এই police কে রাখা হচ্ছে কেন আর police থাকছেনাই বা কেন

হ্যা ওনারা দেখেছি সাহায্য করে অনেক সময় যে আহ টাকা তোলার ক্ষেত্রে হ্যা সেটি বাঞ্চিনিয় নই আপনার আপনার ক্ষেত্রে আমরা আপনাকে অবশ্যই জানাবো যে আপনি নিজেই নিজের চেষ্টা করবেন অথবা আমাদেরকে যোগাযোগ করবেন অথবা branch এ গিয়ে যোগাযোগ করবেন

হ্যা অবশ্যই আপনাকে branch এ বা আমাদের

হ্যা এটার ব্যাপারেও

আমাদের যে আমাদের যে শাখার আধিকারিক রয়েছে তারা নিশ্চই এ ব্যাপারে প্রজনেও সিদ্ধান্ত নেবেন আচ্ছা

গৌরভ বাবু এই branch এ আমি দেখতে পাচ্ছি যে আপনার জমা খাতা রয়েছে আপনি কি আমি কি জানতে পারি আপনি কোন পেশায় যুক্ত হ্যা আমি free lancer একজন online free lancer আমি আপনাকে জানাতে চাইবো যে আমি দেখতে পাচ্ছি আপনার খাতায় কিছু offer দেখাচ্ছে আপনি দুই লাখ টাকা অবদি personal loan এর জন্য

আপনি কি এই সুবিধাটি নিতে চাইছেন তাহলে আমি এখন থেকে একটি অনুরোধ নিতে পারি আপনার জন্য মানে সুবিধাটা নেওয়ার জন্য আপনাকে সুধু বলতে হবে যে আপনাকে সুধু অনুরোধ করতে হবে অনুরোধটা পাঠাতে হবে তাই তো আপনি যদি ইচ্ছুক হন সেক্ষেত্রে আপনার জন্য আমি আবেদন তাকে আমাদের branch কাছে পাঠাতে পারি কত টাকা যেন বললেন আর একবার বলুন দুই লাখ টাকা ঠিক আছে আপনি পাঠিয়ে দেয় অনুরোদ ঠিক আছে আমি আপনার এই আবেদনটি এখান থেকে আপনার আমাদের যে branch আধিকারিক রয়েছে তাকে পাঠিয়ে দিচ্ছি branch থেকে আপনাকে এই ব্যাপারে যোগ্য করা হবে তবে যেতো এটি একটি loan তো সেক্ষেত্রে আপনাকে কিছু অতিরিক্ত অর্থ দিতে হবে পরিষদের সময় সেটি হার কত হবে সেটি সম্পর্কে আপনাকে বিস্তারিত আমাদের শাখা থেকে জানিয়ে দেওয়া হবে আপনি ওনারা যোগেযোগ করার পর আপনার কিছু দরকারি কাগজ পত্র নিয়ে আপনি branch এ যোগাযোগ করবেন সেখান থেকে আপনার এই যে

ঠিক আছে আর আপনাকে আর একটি বিষয় সম্পর্কে জানাবো যে আপনি card সম্পর্কে প্রথমে যেটা জিজ্ঞাসা করছিলেন card আহ যদি আপনি আবেদন করতে চান সেক্ষেত্রেও আপনি internet banking বা branch এর যোগাযোগ এর মাধ্যমে করতে পারেন সেক্ষেত্রে সাত থেকে দশ দিনের মধ্যে আপনার বাড়ির ঠিকানা এটি পৌঁছে দেওয়া হবে আমাদের কাছে তিন ধরণের card রয়েছে জমা খাতার জন্য আপনি আপনার সুবিধা মতন যে card টি আপনার পছন্দ এক একটা card এর ক্ষেত্রে এক একজনার সুযোগ সুবিধা রয়েছে সেসম্পর্কে আপনি বিস্তারিত তথ্যআমাদের website এ পেয়ে যাবেন অথবা নিকট বর্তী শাখায় যোগাযোগ করুন সেখান থেকে জানিয়ে দেওয়া হবে এছাড়া আর কোনো ভাবে আপনাকে সাহায্য করতে পারি খুব ভালো লাগলো কথা বলে আমি উপকৃত হলাম যেহেতু আমার আহ card টাই হারিয়ে গেছে সেহেতু আপনি আমার সাথে অনেক ক্ষণ সময় দিলেন তো খুব ধন্যবাদ সৌরভ বাবু আপনাকে

রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী। বাংলা সাহিত্য জগতের সর্বশ্রেষ্ঠ বাঙালি কবি। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী সম্পর্কে আমরা জান ছি। রবীন্দ্রনাথ ঠাকুর যিনি ভারতের। জাতীয় সংগীত রচনা করেছিলেন এবং নোবেল জিতেছিলেন। তিনি প্রতিটি অর্থেই একজন।

ব্রাহ্মণ সমাজ, দার্শনিক, নাট্যকর, উপন্যাসিক, চিত্রকর এবং একজন সুরকার।

তুলে ধরেছিলেন। যদিও রবীন্দ্রনাথ ঠাকুর বহুমুখী ছিলেন আহ তাঁর সাহি। একটি কর্মই তাঁকে সর্বকালের সেরাদের অভিজাত তালিকায় স্থান দেওয়ার জন্য। যথেষ্ট। আজও রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য ও গানের জন্য গানের জন্য স্মরণ করা হয়। ঊনিশ শো। তেরো সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি নোবেল পুরস্কার। লাভ করেন এবং নোবেল পুরস্কার প্রাপ্ত বাঙালি হন প্রথম। জন-গণ-মন-অধি ভারতের জাতীয় সংগীত। ছাড়াও তিনি তাঁর গান আরো রচনা করেন আমার সোনার বাংলা ইত্যাদি ইত্যাদি এবং। শ্রীলংকার জাতীয় সংগীত তাঁর একটি রচনা দ্বারা অনুপ্রাণিত হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের। ছোটবেলা। আমাদের কাছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটবেলাটা খুবই স্মরণপূর্ণ। রবীন্দ্রনাথ। ঠাকুর আঠারো শো একষট্টি সালের সাতই may কলকাতার জোড়াসাঁকো বাড়িতে ঠাকুর পরিবারে। জন্মগ্রহণ করেন। তেরো সন্তানের মধ্যে তিনি ছিলেন কনিষ্ঠ পুত্র। যদিও ঠাকুর পরিবারে। অনেক সদস্য ছিল। তবে তিনি বেশিরভাগই চাকর এবং দাসী দ্বারা লালিত। পালিত হন। কারণ তিনি খুব অল্প বয়সে তাঁর মাকে, সারদা দেবী। তাঁর মায়ের নাম, হারিয়েছিলেন এবং তাঁর বাবা একজন বিস্তৃত ভ্রমণকারী ছিলেন। আট বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখতে শুরু করেন এবং ষোল বছর বয়সে। তিনি ভানুসিংহ ছদ্মনামে কবিতা প্রকাশ করতে থাকেন। এছাড়াও তিনি আঠারোশো। সাতাত্তর সালে ছোট গল্প ভিখারিণী এবং আঠারোশো বিরাশি সালে সন্ধ্যা সঙ্গীত।

Bengal Academy এবং St. Xavier's College এ কিছুদিন পড়াশোনা করেছিলেন কিন্তু রবীন্দ্রনাথ।

Indian এর পূর্ব সাংস্কৃতিক এবং রবীন্দ্রনাথ ঠাকুরের আঠারোশো আটাত্তর সালে। তাঁকে England এ পাঠানো হয়েছিল কারণ তাঁর বাবা তাঁকে Barrister ।

ত্মীয় যেমন তাঁর ভাগ্নে, ভাগ্নী এবং ভগ্নিপতির সাথে যোগ দেন, রবীন্দ্রনাথ সর্বদা আনুষ্ঠানিক। শিক্ষাকে অবজ্ঞা করতেন এবং তাই তাঁর school থেকে শেখার আগ্রহ দেখা যায়নি। পরে তিনি London এর। University College এ ভর্তি হন যেখানে তাঁকে আইন শিখতে বলা হয়। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য চর্চার আকর্ষণে। সেই পড়াশোনা তিনি শেষ করতে পারেননি এবং নিজে থেকেই শেক্সপিয়ারের বেশ কিছু কাজ শিখে নেন। ইংরেজি এবং সাহিত্য ও সংগীত এর আহ সম্পর্কে শেখার পর তিনি পুনরায় ভারতে ফিরে আসেন। তিনি উনিশ এবং কুড়ি শতকের প্রথম দিকে বাংলা সাহিত্য, সঙ্গীত এবং সেইসাথে ভারতীয়। শিল্পকে প্রাসঙ্গিক আধুনিকতার সাথে পুনঃনির্মাণ করেছিলেন। ঊনিশশো তেরো সালে রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথম অইউরোপীয় এবং সেইসাথে সাহিত্য নোবেল পুরস্কার বিজয়ী প্রথম গীতিকার। হয়ে ওঠেন। তাঁর কাব্য এবং গানগুলিকে বেশিরভাগ শ্রোতা আত্তাধুনিক এবং। পারদর্শী হিসেবে দেখেছিলেন। যাইহোক রবীন্দ্রনাথ ঠাকুরের জাদুকরি কবিতা বাংলার বাইরে। অজানা ছিল। রবীন্দ্রনাথ ঠাকুরকে কখনও কখনও বাংলার bird ও বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুর বেশিরভাগই। তাঁর কবিতার জন্য পরিচিতি ছিল। এছাড়াও তিনি প্রবন্ধ, উপন্যাস, ছোটগল্প, নাটক এবং। ভ্রমণকারী কাহিনী লিখেছিলেন। সর্বোপরি তাঁর ছোটগল্পগুলি সম্ভবত অত্যন্ত সমাদৃত। তাঁর কাজগুলি ছন্দময়, আশাবাদী এবং গীতিধর্মী, প্রকৃতিও বলা হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটক। ষোল বছর বয়সে ঠাকুর তাঁর বড় ভাই যতীন্দ্রনাথের সাথে নাটকের সাথে তার অভিজ্ঞতা শুরু করেছিলেন। বাল্মিকী প্রতিভা নামে তার প্রথম নাটকীয় কাজটি তিনি কুড়ি বছর বয়সে লিখেছিলেন যা। তার প্রাসাদে দেখানোও হয়েছিল। ঠাকুরের কাজের উদ্দেশ্য ছিল অনুভূতির লেখা, কর্মের নয়। আঠারোশো নব্বই সালে রচিত বিসর্জন তার শ্রেষ্ঠ নাটক। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটক বাল্মিকীর প্রতিভা। মায়ার খেলা, রাজা, ডাকঘর, তাসের ঘর, বসন্ত আরো অনেক কিছু, এছাড়াও। আরও না অনেক নাটক রবীন্দ্রনাথ লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থে। রবীন্দ্রনাথ ঠাকুরের গদ্য।

বাংলা কবিতাকে পদ্য কবিতা থেকে গদ্য কবিতায় অনুবাদ করেছিলেন, যা প্রতিটি। কবিতার style এবং বিষয়বস্তুকে অমূল্য পরিবর্তন করেছিলেন। কৃত্তিম বুদ্ধিমত্তা শব্দটি পরি~ পরামর্শ দেয় বুদ্ধিমত্তা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে যাতে বুদ্~ বুদ্ধিমত্তার পরিপ্রেক্ষিতে machine গুলোকে মানুষের মতো আচরণ করার জন্য তৈরি করা যায়। machine গুলি যদি বুদ্ধিমত্তার আদেশ গুলির সাথে প্রক্রিয়ার মধ্যে আনা যায় একশ শতাংশ ফলাফল দেয় কারণ তারা দক্ষ। মানুষের মস্তিষ্ক একই ধারণক্ষমতার অধিকারী হতে পারে বা নাও হতে পারে, কারণ- এই সেই সময়ের মধ্যে মস্তিষ্কের কার্যকারিতা নির্ভর করে এবং আহ কৃত্রিম বুদ্ধিমত্তা যাকে আমরা ইংরেজিতে artificial intelligence ও বলি জন্ম হয়েছিল উনিশশো পঞ্চাশ সালে জন ম্যাকার্থি প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা শব্দটি তৈরি করেছিল। তাই আমরা তাকে AI এর জনক হিসাবে বিবেচনা করা হয়। এটি যদি computer কে একজন মানুষ হিসাবে চিন্তা করতে, বুঝতে এবং সম্পাদন করার পাশাপাশি input এবং command এর আকারে data বিকাশ ও সম্পাদন করতে সক্ষম করার প্রক্রিয়া। কৃত্রিম বুদ্ধিমতা সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমরা কিছু জিনিসপত্র তুলে ধরছি, যেমন- ভূমিকা ঈশ্বর মানুষকে চিন্তা ও প্রতিক্রিয়া বা কাজ করার ক্ষমতা দিয়েছে। বুদ্ধিমতা বোঝা এবং এইভাবে সাড়া দেওয়ার ক্ষমতা পশুদের থেকে মানুষের মধ্যে বেশ আলাদা। বুদ্ধিমত্তা হলো শেখার ক্ষমতা, যুক্তি এবং সমস্যা সমাধান এই সব কাজ যখন machine এর সমন্বয় করা হয় তখন তাকে বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তা একটি সাধারণ ধারণা। কৃত্রিম বুদ্ধিমত্তা machine এর কার্যসম্পাদন করার ক্ষমতা বাড়াচ্ছে। যেভাবে একজন মানুষ করতে পারে বিভিন্ন উদীয়মান প্রযুক্তি তুলনামূলকভাবে কৃত্রিম বুদ্ধিমত্তাকে উন্নত করতে সাহায্য করছে। machine গুলি computer, mobile এবং অন্যান্য device এর আকারে একটি সহায়ক device machine এ দেওয়া input হিসাবে data এর পৃথক set যেকোনো কাজ সম্পাদন করতে সহায়তা করে। সুতরাং আরো ভালো উপায়ে আমরা আপনাকে বলতে পারি যে- কৃত্তিম শিক্ষার মধ্যে data বা algorithm এর একটি set তৈরি করে মানুষের বুদ্ধিমত্তার সাথে machine গুলোকে সংযুক্ত করা হয় । এখানে কৃত্রিম ব~ শিক্ষার অনেক উদাহরণ রয়েছে।

এই পরিণতিগুলো গবেষণার খুব দরকার। উপসংহার- প্রযুক্তির ক্রমাগত অগ্রসর হচ্ছে। তারা আহ প্রমাণ করছে যে তারা মানবজাতির জন্য আশীর্বাদ। তারা যেকোনো কাজকে সহজ করে তোলে। এবং পরবর্তীতে মানবিক উপায়ে একটি সমস্যা সমাধান করার সহায়তা করে। প্রতিটি প্রযুক্তির ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব রয়েছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তাও রয়েছে। বিভিন্ন শিল্প ও গবেষণার ক্ষেত্রে এর গুরুত্ব অনেক। কিন্তু ভুল ভাবে ব্যবহার করা হলে এই কৃত্রিম বুদ্ধিমত্তাও অভিশাপ হিসেবে প্রমাণিত হয় এবং মানবজাতির জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। এছাড়া আমরা বলতে পারি যে কৃত্রিম বুদ্ধিমত্তা computer বিজ্ঞানের অগ্রগতির মধ্যে একটি। তাই এটিকে computer বিজ্ঞানের একটি শাখা হিসেবে দেখা যেতে পারে। এই machine এর বুদ্ধিমত্তা সাধারণত আমরা শুধুমাত্র মানুষের বুদ্ধিমত্তা বৃদ্ধির আহ কিন্তু যখন একটি মেশিন দ্বারা প্রতিনিধিত্ব করা হয় তখন এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বলা হয়। এই একটি machine তখনই কাজ করে যখন এটি নির্দেশিত হয়। কিন্তু এই machine এ যদি মানুষের মতো চিন্তা ভাবনা এবং বিশ্লেষণ সমাধান করার ক্ষমতা voice চেনার ক্ষমতা ইত্যাদি থাকে তবে একে smart বলে প্রমাণিত হয়। কিছু প্রক্রিয়াকৃত নির্দেশের মাধ্যমে মানুষের বুদ্ধিমত্তা যুক্ত হয়। machine গুলিতে নির্দেশনা গুলির আকারে অনেকগুলোরই প্রক্রিয়াকৃত command রয়েছে যাতে তারা পছন্দসই ফলাফল দিতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তার ধরন- কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধারণত দু রকমের হয়। যা প্রথম কথা, প্রথমত- ধরন one compact কৃত্রিম বুদ্ধিমত্তা। এগুলি শুধুমাত্র একটি কাজ সম্পাদন করতে পারে। উদাহরণস্বরূপ voice স্বীকৃতি। সাধারণ কৃত্রিম~ কৃত্রিম বুদ্ধিমত্তা এই ধরনের বুদ্ধিমত্তা মানুষের মতো কাজ করার ক্ষমতা রাখে। আজঅব্দি এমন কোন machine তৈরি হয়নি।। চমৎকার কৃত্রিম বুদ্ধিমত্তা AI মানুষের জীবনকে ছাড়িয়ে যাওয়ার ক্ষমতা রাখে। তবে এ বিষয়ে এখনও গবেষণা চলছে। আহ দ্বিতীয়ত- প্রক্রিয়া আহ প্রতিক্রিয়াশীল যন্ত্র। এই যন্ত্রটি যেকোনো পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া দেখায়। এটি বর্তমান বা ভবিষ্যতে মানুষের ব্যবহারের জন্য কোন তথ্য সংরক্ষণ করতে সক্ষম নয়। এটি feed data অনুযায়ী কাজ করে। সীমিত memory এই machine টি সম~ সীমিত সময়ের জন্য অল্প পরিমান data সংরক্ষণ করতে পারে। এর উদাহরণ হল- সচালিত গাড়ি এবং theory of mind এগুলি এমন একটি machine যা মানুষের আবেগ বোঝে। তারা অনেক বেশি বুদ্ধিমান। তবে এ ধরনের machine এখনো তৈরি হয়নি। তাই ধারণাটি সম্পন্ন অনুমানমূলক। স স~ এ স সচেতনতা এই ধরনের machine এ মানুষের চেয়ে ভালো কাজ করার গুণমান রয়েছে। এটা আরেকটা ব্যাপার যে আজ পর্যন্ত এ ধরনের কোন machine তৈরি হয়নি। তবে এ লক্ষে নিরন্তর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। কৃত্তিম বুদ্ধিমত্তা মানব জাতির পক্ষে খুনি। একটি উন্নয়নশীল প্রযুক্তি হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা একটি আশীর্বাদ হিসেবে প্রমাণিত হচ্ছে। এটি কাজের চাপ কমাতে পারে এবং নির্দিষ্টভাবে এটি সমাধান করে- উল্লেখিত কাজটিকে আরো অনেক সহজতর করে তুলতে পারে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে একজন ব্যক্তি তাদের কাজের অনেক সুবিধা পেতে পারে। যেহেতু এই বিশ্বের সবকিছুই ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব রয়েছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে এইরকম সীমিত। কৃত্রিম বুদ্ধিমত্তারও অনেক নেতিবাচক প্রভাব রয়েছে। একটি কৌশল কিন্ত নেতিবাচক মানসিকতা দিয়ে ব্যবহার করা যায় তাহলে সমগ্র মানবজাতিকে ধ্বংস করে দিবে বলে ভুল হবে না। যেকোন প্রযুক্তির বিকাশের অর্থ এই নয় যে, যে আমাদের কাজ করে দেওয়া বন্ধ করে দেওয়া উচিত। তারা শুধুমাত্র আমাদের কাজকে সহজ করার জন্য। কিন্তু আমরা যদি এ সম্পর্কে ভুলে যাই তবে আমরা হতাশা ছাড়া কিছুই অনুভব করতে পারবো না। উপসংহারে আমি বলতে পারি কৃত্রিম বুদ্ধিমত্তার দিকে নিরন্তর প্রচেষ্টা চলছে। কৃত্রিম বুদ্ধিমত্তার সম্পন্ন অনেক machine আজ পাওয়া যায়, যা আমাদের কাজকে সহজ করে তোলে। কৃত্রিম বুদ্ধিমত্তায় সজ্জিত সমস্ত সরঞ্জামের বিকাশের কারণে অল্প জ্ঞানের মানুষরাও প্রচুর সহায়তা পায়। কৃত্তিম বুদ্ধিমত্তার বিকাশও ফৌজদারি মামলা সমাধানের জন্য ব্যবহার করা যেতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা একটি বিশেষ অধিকার বা একটি সুবিধা। machine আমাদের কাজকে সাজ~ সহজ ও সহজতর করে। কিন্তু যন্ত্রের যদি মানুষের মত সমস্যা সমাধান করার ফলাফল দেওয়ার ক্ষমতা থাকে তাহলে তাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলা হয়। এটি computer বিজ্ঞানের একটি উন্নত শাখা। কৃত্রিম বুদ্ধিমত্তা machine এ মানুষের একটি বুদ্ধিমত্তা বিভিন্ন বৈশিষ্ট্য বিকাশের জন্য focus দিয়ে সংজ্ঞায়িত করা যেতে পারে। এই বৈশিষ্ট্যগুলো বিভিন্ন data বুদ্ধিমান algorithm এর মাধ্যমে বিকাশ করা যেতে পারে। যা input হিসেবে ব্যবহার করা হয়। আমরা বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা সহ সমস্ত ধরনের device দ্বারা বেষ্টিত। উদাহরণস্বরূপ- air codition computer mobile bio sensor video game ইত্যাদি। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপক বিকাশ মানবজাতির বিভিন্ন দিক থেকে উপকৃত হবে। সংকীর্ণ generic এবং নিখুঁত কৃত্রিম বুদ্ধিমত্তা কি? সংকুচিত কৃত্রিম বুদ্ধিমত্তা, এটি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা যা একটি নির্দিষ্ট কাজ অর্থাৎ একটি একক কাজ করার জন্য তৈরী। যেকোনো একটি programme করার ক্ষমতা রাখা একটি সাধারণত ব্যাপক পাও~ ব্যাপকভাবে পাওয়া যায়। যেমন- voice recognition face recognition ইত্যাদি। সাধারণ কৃত্রিম বুদ্ধিমত্তা- এ ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের আবেগ যেমন দুঃখ, সুখ, রাগ ইত্যাদি বোঝার ক্ষমতা রাখে। কর্মক্ষেত্রে মানুষ যত ভালো তত ভালো যদিও এমন একটি বুদ্ধিমান machine তৈরির প্রচেষ্টা চলছে। সেরা কৃত্রিম বুদ্ধিমত্তা- এক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা যা সমস্ত সমাধান এবং অন্যান্য কাজে মানুষকে ছাড়িয়া যায়।

মানুষের বুদ্ধিমত্তা বিকাশের জন্য কাজকে সহজ করার জন্য কৃত্রিম বিজ্ঞান কম~ কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে অগ্রগতি করছে। এটি এক চেটিয়া অধিকার বা ক্ষতি হিসেবে চিহ্নিত করার জন্য ব্যবহারের মানদণ্ডের উপর নির্ভর করে।

ওরা ভুল ছাড়াই বেশি পরিমাণে data compile করে। চিকিৎসা ক্ষেত্রে এটি বিভিন্ন ধরনের রোগ নির্ণয়ের জন্য যেটা ব্যাখ্যা সুবিধা দেয়, কোন ধরনের প্রচেষ্টার আশা না করে এটিই বিভিন্ন রোগের বিষদ বিবরণ পেতে পারে। পরবর্তীকালে রোগীদের রোগ সংক্রান্ত প্রশ্ন বা পরামর্শ সম্পর্কে আলোচনার জন্য একটি সাধারণ forum প্রমাণ করতে সাহায্য করে routine checkup নিরীক্ষণের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা সহ আরো অনেক সরঞ্জাম উপলব্ধ রয়েছে। এটি দৈনন্দিন কার্যকলাপেও বেশ কার্যকর। গবেষণা এবং উন্নয়ন খাতে আরও বেশি সাহায্য করে। আমরা মানুষ আমাদের জীবনে কৃত্তিম বুদ্ধিমত্তাকে যেভাবে প্রয়োগ করি এরচেয়ে একটি সুবিধা এবং অসুবিধা হচ্ছে হবে কিনা তা নির্ধারণ করা। পরিবেশগত দৃষ্টিকোণ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো- প্রযুক্তি পরিবেশ conformer এটি ই বর্জ্যের জন্ম দেয় যা ক্ষয়প্রাপ্ত হিসেবে বিবেচিত হয় না এবং এমনকি যদি এটি dump করা হয় তবে এটি সমস্ত ধরনের বিষাক্ত ভারী ধাতু নির্গমন করে যা মাটির উর্বরতা হ্রাস পায়। প্রযুক্তি ব্যবহারের উপর অতিরিক্ত নির্ভরশীলতা মানুষের অলসতার কারণ হয়ে ওঠে, বিভিন্ন রোগ কে আমন্ত্রণ জানানোর জন্য পাশা পাশি মানুষের শরী~ সময়ের সাথে সাথে আপনার কাজের ক্ষমতা কমিয়ে দিবে তাই এটির প্রতিক্রিয়ার উপর পুরোপুরি নির্ভর করা উচিত নয়। সেই দিন বেশি দূরে নয় যেদিন যন্ত্র হবে মানুষের থেকেও ভালো। কৃত্রিম বুদ্ধিমত্তা যথাযথভাবে ব্যবহার করা হলে ভালো ফল পাওয়া যায়। কিন্তু machine এ দেওয়া নির্দেশনা যদি নেতিবাচক বা ধ্বংসাত্মক হয় তবে তা সম্প্রদায়ের ক্ষতি করতে পারে। প্রযুক্তি দিন দিন অগ্রসর হচ্ছে এবং এইভাবে সেই সময় ঘনিয়ে আসবে যখনই প্রযুক্তির মাধ্যমে করা প্রতিটি কাজ মানব আহ মানব বিলুপ্তির দিকে নিয়ে যাবে। কোন সন্দেহ নেই যে প্রযুক্তি অগ্রগতি মানব জাতির উন্নয়নে একটি সহায়ক ভূমিকা পালন করছে। robotic বা কৃত্রিম বুদ্ধিমত্তার উপর কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর আমরা হিসাব নমুনা পেতে প্রশিক্ষিত robot গুলোকে মহাকাশে পাঠানো যেতে পারে। সুতরাং সামগ্রীক এটা বলা যেতে পারে যে কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজাতির উপকারের দিকে এটি জোতিষব্যাপী সঠিক ইতিবাচক পদ্ধতিতে ব্যবহার করা হয়। এছাড়া আমরা বলতে পারি যে কৃত্রিম বুদ্ধিমত্তা হলো computer বিজ্ঞানের এমন একটি শাখা যেখানে মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তিকে computer দ্বারা অনুকৃত করার চেষ্টা করা হয়ে থাকে। computer বুদ্ধিমত্তা এমন হয়ে উঠেছে এটি একটি academic শিক্ষার ক্ষেত্র যেখানে পড়ানো হয় সেখানে computer কে minute ক্রমের অনুসার এককে আনা যেতে পারে। তাই computer মানুষের মতো ভাবতে পারে। এছাড়া বিজ্ঞানের ক্ষেত্রে ইহাই বুদ্ধিমান agent এর উদ্ভায়ন হিসেবে

জ্ঞানীয় function গুলিকে কার্যকর করে তার অন্যান্য মানুষের মনের সাথে মিল থাকে, যেমন- শিক্ষা গ্রহণ এবং সমস্যা সমাধানের সাথে সংযুক্ত, যেমন- কৃত্রিম বুদ্ধিমত্তা শব্দটি প্রয়োগ করা যেতে পারে। angiyar taplan এবং mailen hengry artificial intelligence বা কৃত্রিম বুদ্ধিমত্তার সংজ্ঞায় বলেন- এটি একটি system বহির্ভূত তথ্য সঠিকভাবে ব্যাখ্যা করার ক্ষমতা। এমন তথ্য থেকে শিক্ষা গ্রহণ এবং ওই শিক্ষা ব্যবহার করে নবনিয় অভিযোজন এর মাধ্যমে বিশেষ লক্ষ্য পূরণ। machine গুলো ক্ৰমবৰ্ধমান সক্ষম হয়ে ওঠে যখন মানুষের সুবিধার জন্য- কৃত্রিম বুদ্ধিমত্তাকে সংঘাত পথ থেকে সরিয়ে ফেলার প্রয়োজন হয়। উদাহরণস্বরূপ- optical অক্ষের স্বীকৃতি কৃত্রিম বুদ্ধিমত্তার উদাহরণ হিসাবে অনুভূত হয়। তখন এটি নি~ নিয়মিত প্রযুক্তি হয়ে ওঠে বর্তমানে যে সক্ষমতা গুলোকে শ্রেণীবদ্ধ করা হয়েছে সেগুলিকে মানুষ বক্তব্য হিসাবে সফলভাবে বুঝতে পারে। কৃত্রিমগত game system যেমন- দাবা উচ্চতর স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে। স্বয়ংক্রিয়ভাবে গাড়ি চালাতে পারে, সামরিক simulation বা জটিল উপাত্ত গুলোকে ব্যাখ্যা করতে পারে। AI গবেষণাগুলোকে কতগুলো উপশাখায় বিভক্ত করা যেতে পারে। যা নির্দিষ্ট সমস্যা দৃষ্টিভঙ্গি বিশেষ সরঞ্জামের ব্যবহার বা নির্দিষ্ট application গুলির সেরা performance এর উপর দিকে নজর রাখে। এবার ইতিহাস সম্পর্কে জেনে নেওয়া যাক।

তেরশো খ্রিস্টাব্দে এর সাথে যুক্ত হয়েছিল। তারা calculus radio si~ আহ signal এর সাথে আহ আহ করিত গণিত machine ধারণাকে সম্প্রসারিত করেছিল। উইলিয়াম কিয়ার স্পিকারট আহ উনিশশো তেইশ এর কাছাকাছি সময়ে একটি প্রকৌশলগত কাজ করেছিল। সংখ্যার পরিবর্তন ধারণার উপর operation পরিচালনার উদ্দেশ্যে। উনিশ শতক থেকে কৃত্রিম মানুষ বৈজ্ঞানিকভাবে কল্পকাহিনীতে সাধারণ বিষ~ বিষয় হয়ে উঠেছিল। যেমন- মেরি স্যালির আহ from can style বা কারেল ক্যাপের আহ are you are universal robot এর কথা উল্লেখ করা যেতে পারে। যান্ত্রিক বা আনুষ্ঠানিক যুক্তি অধ্যায়ন প্রাচীনকালে দার্শনিক বা গণিত বিদ্যার সাথে যুক্ত শুরু হয়েছিল। গাণিতিক যুক্তি বিজ্ঞান অধ্যায়ন alan turing এর গণিত তত্ত্বের সূত্রপাত হয়েছিল যা একটি machine zero এবং one আহ প্রতীক চিহ্ন দ্বারা গাণিতিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। এই অন্তর্দৃষ্টির মাধ্যমে কে digital computer আনুষ্ঠানিক যুক্তির কোন প্রক্রিয়া অনুকরণ করতে পারে তার charge টিউরিং thesis হিসেবে পরিচিতি লাভ করেছিল। স্নায়ুবিদ্যা- তথ্য তত্ত্ব এবং cyber datics এর গবেষণায়

উনিশশো তেতাল্লিশ turing এর জন্য সম্পূর্ণ কৃত্রিম neuron তথা প্রথাগত নকশা। এমন turing এর আহ জন্য আহ alen turing উনিশশো পঞ্চাশ সালে একটি গবেষণা পত্রে আলোকের আহ আলোক করে কোন জল যে artificial intelligence বা কৃত্রিম বুদ্ধিমত্তা পরীক্ষা করার জন্য যে turing পরীক্ষা নামক একটি ক্রিদ প্রতিক্রিয়া উদ্ভাবন করেন। turing পরীক্ষা হলো এক ধরনের imitation game এই পরীক্ষাটি artificial intelligence বা কৃত্রিম বুদ্ধিমত্তার ভিত্তি তৈরি করে। AI গবেষণার ক্ষেত্র উনিশশো ছাপ্পান্নো সালে dartmouth college এর একটি কর্মশালায় প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল। এলেন নিউরেল ও hurbble primol jhon mekarti marven mil minokti এবং arthar samwell আর AI গবেষণার প্রতিষ্ঠাতা এবং নেতা হয়ে উঠেছিল। তারা এবং তাদের ছাত্ররা যে programme তৈরি করেছিল